কোনো অনুষ্ঠান দেখছি এবং পাশে একটি বাড়ি আছে মাঝখানে বাস দাঁড়িয়ে আছে ও অনেক মহিলা পুরুষরা এখানে অনুষ্ঠান দেখছে।

এটা হচ্ছে রথ তিনটে রথ দাঁড়িয়ে আছে রথের উপর মুক পুরোহিত মশাই রয়েছে এবং নিচে অনেক মহিলা পুরুষরা রয়েছে।

এখানে এটার পুলিশ স্টেশন এ ওখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এর গাড়ি রয়েছে এবং অনেক স্করপিও দাঁড়িয়ে রয়েছে এবং অনেক পুলিশ অনেক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দাঁড়িয়ে আছেন এবং অনেক লোকেরা দাঁড়িয়ে রয়েছেন। কথা শুনছেন তাদের এবং বিল্ডিং সামনে বড়ো।

এখানে ধান ঝাড়াই হচ্ছে এ ট্রাক্টর দাঁড়িয়ে আছে এবং অনেক ছেলেরা তারা কাজ করছে ধান ঝাড়াই করছে বস্তার মধ্যে সেগুলাকে রাখছে ।

এখানেও ছাদ ঢালায়ের জন্য প্রস্তুতি হচ্ছে মিস্ত্রীরা ছাদ ঢালাইএর জন্য রডগুলোকে বাঁধছে উম ডিজাইন করে বাঁধছে রড অনেকে এবং একজন লোক দাঁড়িয়ে দেখছে এবং এরপরে ঢালাই হবে ডান দিকে বাঁদিকে।

এও স্কেডিং করছে এবং ছোট ছোট বাচ্চারা খেলা করছে অনেকে জিনিসে চড়ছে উম সবুজ ঘাস মাঠ ।

এখানে অনেকেই- বাস ধরার জন্য অনেক পুরুষরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বাস স্ট্যান্ডে এবংবাস ধরার জন্য এবং একটা লোক বাদিক দিয়ে হেঁটে আসছে হেলমেট পরে এবং অনেক পুরুষরা দাঁড়িয়ে আছে লাইন দিয়ে ।

এখানে একটি চার চাকা গাড়ি সারানো হচ্ছে এবং দু তিন জন মিস্ত্রি চার চাকা গাড়ি সাড়াই করছে এবং নীচে অনেক যন্ত্রপাতি রাখা এবং অনেকেই এখানে দাঁড়িয়ে দেখছেন এবং সুপারভাইজার দাঁড়িয়ে দেখছেন এবং দুটো তিনটে মিস্ত্রী কাজ করছেন।

এখানে পাঁচ জন ছেলেমেয়েরা এখানে ছবি তুলছেন সেলফি তুলছেন বিয়ে বাড়িতে | বিয়ে বাড়িটা ফুল দিয়ে সাজানো রয়েছে সাদা লাল দিয়ে ।

এবং অনেক ছেলেমেয়েরা মাস্ক পরে আছে এবং তারা যে যার মতো লিখছে এবং পড়া শুনছে।

এখানে ছাদে--বাড়ির ছাদে তিনজন মহিলা ব্যায়াম করছেনযোগাসন করছেন ইনি ডান হাতটাকে ডান পায়ে দিয়ে বাঁ হাতটাকে উপরে তুলে তারা ব্যায়াম করছেসবাই ম্যাট -এর উপর দাঁড়িয়ে ব্যায়াম করছে।

এখানে একটা পোস্ট অফিস তার বাইরে একজন ছেলে ঝাঁট দিচ্ছে নোংরা পরিষ্কার করছে।